এখানে একটি সুন্দর মন্দির দেখতে পাচ্ছি মন্দিরটি খুব সুন্দর ভাবে সাজানো রয়েছে সাইড -এ রেলিং দেওয়া আছে রেলিং এ কিছু জামাকাপড় মেলালানো রয়েছে মেঝেটি সাদা কাল লাল রঙের ডোরাকাটা রয়েছে-এ।

গেট এর ওপরে দুটি তালগাছ দেখা যাচ্ছে। এবং গেট এর সামনে ভোট এর ব্যানার টাঙ্গানো রয়েছে ।

আছে একটি বাইক দাঁড়িয়ে আছে এবং ওম রাস্তার সামনে একটি এই জায়গাতে ঘাসে পরিপূরর্ণ ।

এখানে একটি টোটো দেখতে পাচ্ছি টোটো টি বাড়িটির সামনে দাঁড়িয়ে রয়েছে টোটো টি সবুজ সবুজ রঙের সবুজ রঙে রয়েছে টোটো এর পেছনে একটি পেঁপে গাছ--